এটা একটি অফিস রুম যেখানে সবাই মিলে বসে কাজ করে সেইখানে অনেক কর্তৃপক্ষ বসে আছে।

একজন দেখছে কি মানুষই এদের? ফিফা -এর খেলাটা গেলোই না এদের।

মন্দিরে আমরা-আমরাও গিয়ে পূজো দি। আপনারাও যাবেন। এইখানে গিয়ে পূজো দেবেন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন।